মার প্রিয় দেশবাসী মনের কথায় আপনাকে স্বাগত
আজ মনের কথার শুরুতে যুব দেশের যুবরা সেই উদ্দীপনা সেই দেশভক্তি সেই সেবার রঙে রঙীন তরুনরা আপনারা তো জানেন
নভেম্বর মাসের চতুর্থ রবিবার প্রতি বছর NCCDayহিসাবে সর্বদা মনে রাখা হয়
সাধারণভাবে আমাদের যুব প্রজন্ম FriendshipDayসর্বদা মনে রাখে
কিন্তু অনেক মানুষ এনসিসিডে টাও মনে রাখেন
চলুন আজ NCCর বিষয়ে কথা হোক
আমিও কিছু স্মৃতি সতেজ করার সুযোগ পেয়ে যাব
শুরুতেই NCCর প্রাক্তন আর বর্তমান Cadetদের NCCDayর অনেক অনেক শুভকামনা জানাই
কারণ আমিও আপনাদের মতোই Cadetছিলাম আর মন থেকে আজও আমি নিজেকে Cadetমনে করি
এতা তো আমাদের সকলেরই জানা NCCঅর্থাৎ নেশনালক্যাডেটক্রপস বিশ্বের সবচেয়ে বড় UniformedYouthOrganisationএ ভারতের এনসিসি একনম্বরে
এটি একটি ট্রাইজারভিসারগানাইজেশন যেখানে সেনা নৌসেনা আর বায়ুসেনা তিনটিই রয়েছে

আসুন তাদের সঙ্গে কথা বলি

এইদিনে আমরা আমাদের বীর সৈনিকদের তাদের পরাক্রমকে তাদের আত্মবলিদানকে স্মরণ তো করিই আর স্মরণে অংশ নিই
শুধু সম্মানভাবই যথেষ্ট নয় সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন
আর ৭ ডিসেম্বরে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে
প্রত্যেকের কাছে সেদিন আর্মড Forcesএর Flagথাকাই উচিত আর উদযাপনও করতে হবে
আসুন এই উপলক্ষ্যে আমরা আমাদের আর্মড forcesএর অদম্য সাহস শৌর্য এবং সমর্পনভাবের প্রতি কৃতিজ্ঞতা জানাই এবিং বীর সৈনিকদের স্মরণ করি
আমার প্রিয় দেশবাসীরা ভারতে ফিট ইন্দিয়া Movementএর সঙ্গে তো আপনারা সম্ভবত পরিচিত হয়েছেন
সিবিএসই একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ফিট Indiaসপ্তাহ পালন
স্কুলস ফিট Indiaসপ্তাহ ডিসেম্বর মাসে যে কোনও সপ্তাহে পালন করতে পারে
এতে ফিটনেস নিয়ে অনেক ধরণের আয়োজন করা হবে
এতে কুইজ প্রবন্ধ রচনা ছবি আঁকা পারম্পরিক এবং স্থানীয় ক্রীড়া যোগাসন ডান্স এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হনে
ফিট ইন্দিয়া সপ্তাহে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের শিক্ষক এবং অবিভাবকরাও অংশগ্রহণ করতে পারেন
কিন্তু এটা ভুললে চলবে না যে ফিট ইন্দিয়া মানে শুধুই মস্তিস্কের কসরৎ কাগজের কসরত বা ল্যাপটপ কিংবা computerএ কিংবা mobilephoneএ fitnessএর appদেখে যাওয়া
মোটেই না
ঘাম ঝরাতে হবে
খাদ্যাভ্যাস বদলাতে হবে
অধিকতম ফোকাস অ্যাকটিভিটি করার স্বভাব গড়তে হবে
আমি দেশের সব রাজ্যের স্কুল বোর্ড এবং স্কুল প্রশাসনকে অনুরোধ জানাই যে প্রত্যেক schoolএ ডিসেম্বর মাসে ফিট Indiaসপ্তাহ পালন করুন
এতে ফিটনেস এর স্বভাব আমাদের সকলের দিনযাপনে রপ্ত হবে
ফিট ইন্দিয়া Movementএfitness নিয়ে স্কুলগুলির র্যাংকিং এর ব্যবস্থাও করা হয়েছে
এই র্যাংকিং অর্জনকারী সমস্ত স্কুল ফিট ইন্ডিয়ালোগো আর ফ্ল্যাগ এর ব্যবহার করতে পারবে
ফিট ইন্ডিয়াপোর্টাল এ গিয়ে স্কুল নিজেকে ফিট করতে পারবে
ফিট ইন্ডিয়াথ্রি স্টার আর ফিট ইন্দিয়া ফাইভ স্টার ratingsও দেওয়া হবে
আমি অনুরোধ জানাই যে সব স্কুলফিট Indiarankingএ যোগ দিন আর ফিট ইন্দিয়া সহজ স্বভাবে পরিণত হোক
একটি গণআন্দোলন গড়ে উঠুক সচেতনয়া বাড়ুক এর জন্য চেষ্টা করতে হবে
আমার প্রিয় দেশবাসীরা আমাদের দেশ এত বিশাল এত বৈচিত্র্যপূর্ণ এত পুরাতন যে অনেক বিষয় আমাদের মনেই থাকে না আর এটাই স্বাভাবিক
এমনি একটি বিষয় আমি আপনাদের সাথে শারে করতে চাই
কিছু দিন আগে MyGovএ একটি কমেন্ট আমার চোখে পড়েছে
এই কমেন্ট আসামের নওগাঁর শ্রীযুক রমেশ শর্মা জী লিখেছেন
তিনি লিখেছেন ব্রহ্মপুত্র নদে একটি উৎসব চলছে
এরনাম ব্রহ্মপুত্র পুষ্কর
৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই উৎসব ছিল
আর এই ব্রহ্মপুত্র পুষ্করে যোগ দেওয়ার জন্য দেশের ভিন্ন ভিন্ন অংশ থেকে অনেক মানুষ সেখানে হাজির হয়েছিলেন
একথা শুনে আপনিও আশ্চর্য হলেন তো হ্যাঁ এটাই কথা যে এটি এমনই গুরুত্বপূর্ণ উৎসব
আর আমাদের পূর্বজরা এটি এমনভাবে রচনা করেছেন যে গোটা বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন
কিন্তু দুর্ভাগ্যবশত এর যতটা ব্যাপক প্রচার হওয়া উচিত যতটা দেশের কোনায় কোনায় ছড়িয়ে যাওয়া উচিত সেই পরিমাণে হয় না
আর এটাও সত্যি যে এই সমগ্র আয়োজন এক প্রকারে এক দেশ এক বার্তা আর আমরা সবাই এক এই মনোভাবকে পুষ্ট করে শক্তি যোগায়
সবার আগে রমেশ জী আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনি মনের কথার মাধ্যমে দেশবাসীর কাছে একথা শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছেন
আপনি যন্ত্রণার কথাও বলেছেন এত গুরুত্বপূর্ণ বিষয়ের কোনও চর্চা হয় না ব্যাপক প্রচার হয় না
আপনার ব্যাথা আমি বুঝতে পারি
দেশের অধিকাংশ মানুষ এই বিষয়ে জানেন না
হ্যাঁ যদি কেউ একে ইন্টারন্যাশনাল রিভার ফেস্টিভাল বলে দিতেন কিছু চটকদার শব্দ ব্যবহার করতেন তাহলে হয়তো আমাদের দেশের কিছু মানুষ তা নিয়ে আলাপ আলোচনা করতেন আর প্রচারও হয়ে যেত
আমার প্রিয় দেশবাসীরা পুষ্করম পুষ্করালু পুষ্করঃ আপনারা কখনও কি এই শব্দগুলি শুনেছেন আপনারা কি জানেন আপনারা জানেন এগুলি কী আমি বলছি
এগুলি দেশের ১২টি ভিন্ন ভিন্ন নদীতে যে উৎসবের আয়জন হয় তাদের ভিন্ন ভিন্ন নাম
প্রতি বছর একটি নদীতে অর্থাৎ সেই নদীতে আবার ১২ বছর পর উৎসব হবে আর এই উৎসব দেশের আলাদা আলাদা প্রান্তের ১২টি নদীতে উদযাপিত হয়
পালা করে হয় আর ১২ দিন ধরে চলে
কুম্ভের মতোই এই উৎসবও জাতীয় একতাকে প্রেরণা যোগায় আর একভারত শ্রেষ্ঠ ভারতকে তুলে ধরে
পুষ্করম এমনই একটি উৎসব যাতে নদীর মাহাত্ম্য নদীর গৌরব জীবনে নদীর গুরুত্ব অত্যন্ত সহজভাবে ভাবে পরিস্ফুট হয়
আমাদের পূর্বজরা প্রকৃতিকে পরিবেশকে জলকে জমিকে জঙ্গলকে অনেক গুরুত্ব দিয়েছেন
তাঁরা নদীগুলির গুরুত্ব বুঝেছেন এবং সমাজে নদীগুলির প্রতি ইতিবাচক ভাব কিভাবে জন্ম নেবে একটি সংস্কার কিভাবে রচিত হবে নদীর সঙ্গে সংস্কৃতির ধারা নদীর সঙ্গে সংস্কারের ধারা নদীর সঙ্গে সমাজকে যুক্ত করার প্রয়াস নিরন্তর চলে আসছে
আর মজার কথা হল এই যে সমাজ নদীর সঙ্গে যুক্ত আর পরস্পরের সঙ্গেও যুক্ত
গত বছর তামিলনাডুর তামীরবরনী নদীতে পুষ্করম হয়েছিল
এ বছর এটি ব্রহ্মপুত্র নদে উদযাপিত হয়েছে আর আগামী বছর তুঙ্গভদ্রা নদীতে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও কর্ণাটকে আয়োজিত হবে
এভাবে আপনারা এই ১২টি স্থানের যাত্রাকে একটি টুরিস্ট সার্কিট রূপের করতে পারেন
এখানে আমি আসামবাসীদের উদ্দীপনা তাদের আতিথেয়তার প্রশংসা করতে চাই যাঁরা গোটা দেশ থেকে আগত তীর্থযাত্রীদের সাদর আপ্যায়ন করেছেন
আয়োজকরা স্বচ্ছতার দিকে পূর্ণ নজর দিয়েছেন
প্লাস্টিক ফ্রি zoneএর ব্যবস্থা নিশ্চিত করেছেন
জায়গায় জায়গায় বিও Toiletsএর ব্যবস্থা করেছেন
আমি আশা করি নদীগুলির প্রতি এমন মনোভাব জাগানোর এই হাজার হাজার বছরের প্রাচীন উৎসব আমাদের ভবিষ্যত প্রজন্মকে জুড়বে
প্রকৃতি পরিবেশ জল এই সব কিছু আমাদের পর্যটনের অঙ্গ হোক জীবনেরও অঙ্গ হোক
আমার প্রিয় দেশবাসীরা নামো App নিয়ে মধ্যপ্রদেশের মেয়ে শ্বেতা লিখছেন আর তিনি লিখেছেন স্যার আমি নবম শ্রেণিতে পড়ি আমার বোর্ডের পরীক্ষার এখনও এক বছর বাকি
কিন্তু আমি স্টুডেন্টস এবং এক্সাম ওয়ারিয়র্স দের সঙ্গে আপনার বার্তালাপ নিয়মিত শুনি
আমি এইজন্য আপনাকে লিখছি কারণ আপনি আমাদের এখনও এটা বলেননি যে পরের পরীক্ষা নিয়ে আলোচনা কবে হবে
অনুগ্রহ করে আপনি এটা তাড়াতাড়ি করুন
যদি সম্ভব হয় তাহলে জানুয়ারিতেই এই কর্মসুচির আয়োজন করুন
বন্ধুরা মনের কথা অনুষ্ঠানের এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগে আমার নবীন বন্ধু আমাকে যে অধিকার আর ভালোবাসা নিয়ে আপনারা অভিযোগ করেন আদেশ দেন পরামর্শ দেন এসব দেখে আমি খুব আনন্দ পাই
শ্বেতা জী আপনি অত্যন্ত সঠিক সময়ে এই বিষয়টি তুলেছেন
পরীক্ষাগুলি আসছে তাই প্রতিবছরের মতো আমাদের পরীক্ষা নিয়ে আলোচনাও করতে হবে
আপনার কথা ঠিক এই কর্মসুচিটি একটু আগেই আয়োজনের প্রয়োজন রয়েছে
গত কর্মসূচির পর অনেক মানুষ একে প্রভাবশালী করার জন্য নিজেদের পরামর্শ পাঠিয়েছেনার অভিযোগও জানিয়েছেন যে গতবার দেরিতে হয়েছে
পরীক্ষা একদম কাছে এসে গিয়েছিল
আর শ্বেতার অভিযোগ সঠিক যে আমার এটা জানুয়ারিতে করা উচিত
হার্ড মিনিস্ট্রি এবং MyGovএর টিম মিলে এর প্রস্তুতি নিচ্ছে
কিন্তু আমি চেষ্টা করব এবার পরীক্ষা নিয়ে আলোচনা যাতে জানুয়ারির গোরায় কিংবা মাঝামাঝি হয়
সারা দেশে ছাত্রছাত্রী বন্ধুদের সামনে দুটো সুযোগ থাকবে
প্রথমত নিজের স্কুল থেকেই এই কর্মসুচিতে অংশগ্রহণ দ্বিতীয়ত এখানে দিল্লিতে আয়োজিত কর্মসুচিতে অংশগ্রহণ
দিল্লির জন্য সারা দেশ থেকে ছাত্রছাত্রীদের নির্বাচন মাইগভ এর মাধ্যমে করা হবে
বন্ধুরা আমাদের সবাই মিলে পরীক্ষার ভীতিকে দূর করতে হবে
আমার নবীন বন্ধুদের পরীক্ষার সময় যাতে হাশিখুশি দেখা যায় পেরেন্টস উত্তেজনা মুক্ত থাকেন টিচার্স আশ্বস্ত থাকেন এই উদ্দেশ্য নিয়েই গত কয়েকবছর ধরে আমরা মনের কথার মাধ্যমে পরীকসা পর চর্চা টাউন Hallএর মাধ্যমে অথবা এক্সাম warriorস্ Bookএর মাধ্যমে লাগাতর চেষ্টা করে যাচ্ছি
এই মিশনকে সারা দেশের ছাত্রছাত্রীরা পেরেন্টস আর টিচার্স গতি দিয়েছেন
সেই জন্য আমি এদের সবার কাছে কৃতজ্ঞ
আর আগামী পরীক্ষা নিয়ে আলোচনার কর্মসুচি আমরা সবাই মিলে পালন করব
আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই
সাথীরা আগের মনের কথায় আমি ২০১০এ অযোধ্যা মামলায় এলাহাবাদ হাই কোর্টের জাজমেন্ট নিয়ে চর্চা করেছিলাম আর আমি বলেছিলাম যে দেশ সেই সময় কিভাবে শান্তি আর ভ্রাতৃত্ব বজায় রেখেছিল
রায় আসার আগেও আর রায় আসার পরেও
এই বারেও ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছে আর ১৩০ কোটি ভারতীয় আবার এটা প্রমাণ করেছে যে তাদের জন্য দেশের হিতের চেয়ে বড় কিছু নেই
দেশে শান্তি একতা আর সদ্ভাবনার মূল্য সবার উপরে
রাম মন্দিরের বিষয়ে যখন রায় এল তখন সারা দেশ মন খুলে আলিঙ্গন করল
পূর্ণ সহজতা আর শান্তির সঙ্গে স্বীকার করেছে
আজ মনের কথার মাধ্যমে দেশবাসীদের সাধুবাদ জানাই ধন্যবাদ দিতে চাই
তারা যেরকমের ধৈর্য সংযম আর প্রজ্ঞার পরিচয় দিয়েছেন আমি তার জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাতে চাই
একদিকে যেখানে দীর্ঘ সময়ের আইনী লড়াই সমাপ্ত হয়েছে সেখানেই দ্বিতীয় দিকে আদালতের প্রতি দেশের সম্মান আরও বেড়েছে
প্রকৃত অর্থে এই রায় আমাদের বিচার ব্যবস্থার জন্য একটি মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে
সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর এখন দেশ নতুন আশার সঙ্গে নতুন আকাঙ্খার সাথে নতুন রাস্তায় নতুন ইচ্ছা নিয়ে চলতে শুরু করেছে
নিউ ইন্দিয়া এই ভাবনাকে আপন করে শান্তি একতা আর সদ্ভাবনার সঙ্গে এগিয়ে যাক এই আমার কামনা আমাদের সকলের কামনা
আমার প্রিয় দেশবাসী আমাদের সভ্যতা সংস্কৃতি আর ভাষাগুলি গোটা বিশ্বে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেয়
১৩০ কোটি ভারতীয়ের এই দেশ যেখানে বলা হয় প্রতি ক্রোশে জল বদলায় চার ক্রোশে ভাষা
আমাদের ভারতভূমিতে শত শত ভাষা সহস্র সহস্র বছর ধরে পুষ্পিত পল্লবিত হয়ে চলেছে
যদিও আমাদের এই কথাও চিন্তা হয় যে কখনও ভাষা বা বুলি শেষ হয়ে যাবে না তো অতীতে উত্তরাখণ্ডের ধারচুলার কাহিনী আমি পড়েছিলাম
আমার খুব আনন্দ হয়েছিল
এই কাহিনী থেকে জেনেছিলাম কিভাবে মানুষ নিজের ভাষাকে উন্নত করার জন্য এগিয়ে আসছেন
ইনভোভেটিভ কিছু করছেন
ধারচুলার খবর আমার দৃষ্টি এইজন্য আকর্ষণ করেছিল যে কখনও আমি আসা যাওয়ার পথে ধারচুলায় থেকে যেতাম
ওদিকে নেপাল এদিকে কালীগঙ্গা তাই স্বাভাবিকভাবে ধারচুলা শুনতেই সেই খবরের দিকে আমার দৃষ্টি গেছে
পিথোরাগড়ের ধারচুলায় রং সম্প্রদায়ের অনেক মানুষ বাস করেন যাদের নিজেদের কথাবলার ভাষা হল রঙ্গলো
এই মানুষেরা একথা ভেবে খুবই ব্যথিত হতেন যে এদের ভাষায় কথা বলার লোক ক্রমেই কমে যাচ্ছে
তখন একদিন এরা সবাই নিজেদের ভাষাকে বাচানোর প্রতিজ্ঞা করেন
দেখতে দেখতে এই মিশনে রং সম্প্রদায়ের লোকের যুক্ত হতে লাগলো
আপনি অবাক হবেন এই সম্প্রদায়ের লোকসংখ্যা ছিল গুনতির মধ্যে
মোটা দাগের হিসাবে হয়তো হাজার দশেক হবেন
কিন্তু রং ভাষা বাঁচাতে সবাই একজোট হয়ে গেল
তা সে চুরাশি বছরের প্রবীণ দিওয়ান সিং হোন বা বাইশ বছরের যুবতী বৈশালী গারোয়াল অধ্যাপক বা ব্যাপারী সকলেই যথাসাধ্য চেষ্টা শুরু করলেন
এই মিশনে সোস্যাল মিডিয়াকে সবরকমভাবে ব্যবহার করা হল
অনেক হোটস্যাপ গ্রুপ তৈরি হল
শত শত লোককে এর মধ্যে যুক্ত করা হল
এই ভাষার কোনও লিপি নেই শুধু কথা বলার মধ্যেই এক রকমভাবে এর চলন
এভাবেই লোকেরা গল্প কবিতা গান পোস্ট করতে লাগলেন
একজন আরেকজনের ভাষা ঠিক করে দিতে থাকলেন
এক অর্থে হোটস্যাপ এরclassroom তৈরি হয়ে গেল যেখানে প্রত্যেকেই ছাত্রও আবার শিক্ষকও রঙ্গলোক ভাষাকে রক্ষা করার জন্য এটা একটা চেষ্টা
নানা রকমের কর্মসূচির আয়োজন করা হচ্ছে পত্রিকা প্রকাশ করা হচ্ছে আর এতে সামাজিক সংস্থাগুলিরও সাহায্য পাওয়া যাচ্ছে
সাথীরা মূল কথা হল এই যে রাষ্ট্রসঙ্ঘ ২০১৯কে অর্থাৎ এই বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার ওএফ ইন্ডিজেনাস ল্যাংগুয়েজেস ঘোষণা করেছে
অর্থাৎ এমন ভাষাগুলিকে সংরক্ষণ করার উপর জোর দিয়েছে যেগুলি বিলুপ্ত হওয়ার পথে
দেড়শো বছর আগে আধুনিক হিন্দির জনক ভারতেন্দু হরিশচন্দ্র জী বলেছিলেন
নিজ ভাষা উন্নতি অহে সব উন্নতি কো মূল
বিন নিজ ভাষাজ্ঞান কে মিটত না হিয়ে কো সূল
অর্থাৎ মাতৃভাষার জ্ঞান ছাড়া উন্নতি সম্ভব নয়
এমতাবস্থায় রং সম্প্রদায়ের এই প্রচেষ্টা গোটা বিশ্বের জন্য পথ প্রদর্শক হতে পারে
আপনি যদি এই কাহিনী থেকে অনুপ্রাণিত হন তাহলে আজ থেকেই নিজের মাতৃভাষার বুলিকে নিজে ব্যবহার করুন
পরিবারকে সমাজকে প্রাণিত করুন
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মহাকবি সুব্রহ্মণ্যম ভারতী জী বলেছিলেন আর তামিলে বলেছিলেন
তিনি আমাদের জন্য খুবই প্রেরণাদায়ক
সুব্রহ্মণ্যম ভারতী তামিল ভাষায় বলেছিলেন
इवळसेप्पुमोळीपधिनेट्टूडैयाळ
মুপ্পাধু কোদি মুগামুদায়াল এনিল মাইপুরম ওন্দ্রুদয়াল
ইভাল সেপ্পুমোঝি পাধিনেতুদয়াল এনিল সিন্ধনাই ওন্দ্রুদয়াল
আর সেই সময় থেকে ১৯ শতাব্দীর এই শেষ ভাগের কথা
আর তিনি বলেছিলেন ভারত মাতার ৩০ কোটি চেহারা হতে পারে কিন্তু শরীর একটাই
তারা ১৮টি ভাষা বলতে পারেন কিন্তু ভাবনা একটাই
আমার প্রিয় দেশবাসী কখনও কখনও জীবনে ছোট ছোট বিষয়ও আমাদের অনেক বড় বড় বার্তা দেয়
এখন দেখুন না মেডিয়া তে স্কুবা ড্রাইভার্স দের একটি স্টোরি পড়ছিলাম
এমন একটি কাহিনী যা ভারতবাসীদের প্রেরণা দিতে পারে
বিশাখাপত্তনমে ডাইভিংয়ের প্রশিক্ষণ দেন যেসব স্কুবা ডাইভার্স একদিন মঙ্গমারিপেটা beachএ সমুদ্র থেকে ফিরে আসছিলেন
সমুদ্রে ভাসমান কিছু প্লাস্টিকের বোতল আর পাউচ তাদের গায়ের কাছে আসছিল
সেগুলি পরিস্কার করতে করতে বিষয়টা তাদের খুব গুরুতর মনে হয়
আমাদের সমুদ্র কিভাবে আবর্জনায় ভরতি করা হচ্ছে
গত কয়েকদিন এই ডুবুরিরা তীর থেকে ১০০ মিটার ভিতরে গিয়ে গিয়ে গভীর সমুদ্রে ডুব দিচ্ছেন আর সেখানে জমে থাকা আবর্জনা বাইরে নিয়ে আসছেন
আমাকে বলা হয়েছে গত ১৩ দিনে অর্থাৎ দু সপ্তাহে ৪০০ কিলোর বেশি প্লাস্টিক ওয়াস্তে তারা সমুদ্র থেকে তুলে এনেছেন
এই স্কুবা ডাইভার্স দের ছোট একটা সূত্রপাত একটা বড় বড় অভিযানের রূপ নিতে যাচ্ছে
এখন তারা স্থানীয় লোকেদের সহায়তাও পাচ্ছেন
আশেপাশের মৎস্যজীবীরাও তাদের সব রকম সাহায্য দিচ্ছেন
একবার ভাবুন এই স্কুবা diversদের থেকে প্রেরণা নিয়ে যদি আমরা শুধু নিজেদের আশেপাশের এলাকাকে প্লাস্টিকের আবর্জনা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিই তাহলে প্লাস্টিকমুক্ত ভারত পুরো বিশ্বের জন্য একটা উদাহরণ তৈরি করতে পারে
আমার প্রিয় দেশবাসী দু দিন পরেই ২৬ নভেম্বর
এই দিনটি সমগ্র দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ দিন
আমাদের গণতন্ত্রের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সেই দিনটি আমরা সংবিধান দিবস হিসবে পালন করি
আর এবার সংবিধান দিবস বিশেষ গুরুত্বপূর্ণ কারণ সংবিধানকে স্বীকার করার এবার ৭০ তম বর্ষ পূর্ণ হচ্ছে
এবার এই উপলক্ষ্যে সংসদে বিশেষ অনুষ্ঠান হবে আর তারপর বর্ষব্যাপী দেশ জুড়ে আলাদা আলাদা কর্মসূচি পালিত হবে
আসুন এই উপলক্ষ্যে আমরা সংবিধান সভার সব সদস্যকে সমাদরে নমস্কার করি নিজেদের শ্রদ্ধা জানাই
ভারতের সংবিধান এমনই যা প্রত্যেক নাগরিকের অধিকারগুলি আস সম্মান রক্ষা করে
আর আমাদের সংবিধান রচয়িতাদের দূরদর্শিতা কারণেই এটা সুনিশ্চিত করা সম্ভব হয়েছে
আমি কামনা করি সংবিধান দিবস আমাদের সংবিধানের আদর্শগুলি বজায় রাখতে আর দেশ গঠনে যোগদান দেওয়ার আমাদের সিদ্ধান্তকে শক্তি দেবে
এই স্বপ্নই তো আমাদের সংবিধান রচয়িতারা দেখেছিলেন
আমার প্রিয় দেশবাসী শীতের মরশুম শুরু হচ্ছে
হাল্কা হাল্কা ঠাণ্ডা এখনই অনুভব করছি
হিমালয়ের কিছু অংশ বরফের চাদরে ঢাকতে শুরু করেছে
কিন্তু এটাই ফিট ইন্দিয়া Movementএর সময়
আপনি আপনার পরিবার আত্মীয়পরিজন আপনার সাথীরা এই সুযোগ ছাড়বেন না
ফিট ইন্দিয়া Momentকে এগিয়ে নিয়ে যেতে এই মরশুমের পূর্ণ সুযোগ নিন
অনেক অনেক শুভেচ্ছা
অনেক অনেক ধন্যবাদ